এবং সামনের টেবিলের মধ্যে একটা মোবাইল রয়েছে।

জালনাটির নীচে একটি সুইচ বোর্ড দেখা যাচ্ছে।

কারো হলুদ কারো সবুজ কারো কালো--

বাইকটির পিছনে একটি বস্তা রাখা রয়েছে।

অনেক দূরে বাড়ি দেখতে পাচ্ছি।

নীচে পুকুরের মধ্যে অনেক জল বেঁধে আছে এবং পুকুরের চারপাশে অনেক গাছপালা রয়েছে।

টেবিল টির উপরে একটা কেক রাখা আছে।

তার পাশে একটা মেশিন রাখা আছে।

এবং দুজন দাঁড়িয়ে আছে।

গাড়িটি উপরে নিয়ে তোলানো আছে।

একটি জিমঘরে একটা লোক সেলফি তুলছ--

এখানে অনেকগুলি জিম করার মেশিন রয়েছে।

অপর জন পিছনের দিকে তাকাচ্ছে।

মাঠের চারিদিকে নেট দিয়ে ঘেরা রয়েছে।

এখানে একটা এস_বি_আই এ_টি_এম দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলি বাইক রাখা রয়েছে।

মাঠের দূরপ্রান্তে দুটো বিল্ডিং রয়ছে।

একটি ফ্লোরে তিনজন বসে আছে।

মাঝখানে লোকটি মুখে মাক্স পরে মোবাইল হাতে নিয়ে আছে।

মাঠটার মধ্যে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে।

সুন্দর বন জঙ্গলে পার্ক সাউথ খাইরবাড়ি নাটোরে পার্ক ।

পাশে একটা গাড়ির চাবিও দেখা যাচ্ছে।

ভিতর দিয়ে অনেকগুলো রাস্তা দেখা যাচ্ছে।

এক সাইডে চাউমিনের ট্রে রয়েছে অপর সাইডে মোমোর।

একটি ছেলের হাতে একটি বয়স্ক লোক।